এখানে একটি নদী রয়েছে এবং তার উপর দিয়ে একটি সেতু গিয়েছে লোহার।

এখানে একটি মাঠ রয়েছে এবং মাঠে এর মাঝখানে অনেক সবুজ গাছ বা ডালপালা রয়েছে এ মাঠের মাঝখানে সবুজ ঘাস বের হয়েছে এবং অনেকগুলি হরিণ রয়েছে।

এখানে একটি আ কার রয়েছে। ব্ল্যাক কালার যার নাম্বার ইউ.পি. সিক্স ফাইভ বি.বি. সেভেন থিরি নাইন থিরি ।

সাদা মূর্তি রয়েছে এর পাশ আসে পাশে অনেক গাছ পালা রয়েছে এবং একটি বসার জায়গা রয়েছে যেখানে একজন মানুষ বছে বসে রয়েছে।

একটি কাঁচের রুম রয়েছে যেখানে এই তিনটি সেরওয়ানি রয়েছে এবং সামনে কাঁচ লাগানো নিচে কার্পেট বিছানো রয়েছ--

এবং এই মু মূর্তি গুলি একজন ঢোল বাজছে বাঁশি বাজছে হারমোনিয়াম বাজাচ্ছে এ ঢো কাঁসা বাজছে।

চিপস অনেক রকমের জিনিস বিক্রয় করা হচ্ছে এবং এই স্টোর এ একটি পার্লার রয়েছে এবং একটি মহিলা স্টোর এর ভিতরে রয়েছে।